উম কিছু ছাগল চড়ছে | এবং রাস্তাটির পাশে কিছু জমি এবং জমিতে জল ভরা রয়েছে।

এখানে নীল আকাশ সাদা মেঘ রয়েছে।